সামনে একটি রুম দেকতে পাচ্চি।

মূর্তিটির কানে দুটি দুল লক্ষ্য করা যাচ্ছে।

এখানে সবুজ রঙের গাছগাছালা দেখা যাচ্ছে।

আর সাইডেই একটি অটো দেখা যাচ্ছে।

পিছনে কতগুলি সবুজ রংয়ের জঙ্গল দেখা যাচ্ছে।

এখানে একটি বোট দেখা যাচ্ছে।

সামনে দুইটি সিংহাসন দেখতে পাচ্ছি।

যেখানে কত রকমের ফুল দেখা যাচ্ছে।

পিছনে একটি নাল পর্দা রয়েছে।

পিসনে একটি দোখান লক্ষ করা যাচ্ছে।

দা লাল রঙের একটি টেবিল রয়েছে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি দোকান।

উপরে একটি ফোন পেয়ের এস্ক্যান রয়েছে।

এখানে কতগুলি বক্স দেখা যাচ্ছে।

তার পিছরে কতগুলি সবুস রঙের গাস ও জঙ্গল দেখতে পাচ্ছি।

সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

তার সাইডেই সবুজ রঙের গাছ গাছালা দেখা যাচ্ছে।

এটি দিখে মনে হচ্ছে এটি একটি দোকান।

রুম -টিতে কতগুলি লোক দেখা যাচ্ছে।

উফুরে একটি হলুদ রঙের কাপড় দেখতে পাচ্ছি।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি বাস স্ট্যান্ড ।

সামনে একটি গাছ লক্ষ করা যাচ্ছে।

উপরে রুমটির রং হচ্ছে সাদা।

সামনে তুলের উপরে কতগুলি লোক বসে আছে।

সামনে একটি প্রতিমা দেখতে পাচ্ছি।

প্রতিমাটির গালায় একটি সবুজ রঙের মালা রয়েছে।